ঘরটা গ্ৰিল দিয়ে ঘেরানো রয়েছে ।

পাশে প্লাস্টিকের একটা ব্যাগ আছে।

সামনে লোক দাঁড়িয়ে রয়েছে।

এখানে ওয়ালে অনেকগুলো ফোটো দেখা যাচ্ছে।

ঘরটা এছি লাগা দেখা যাচ্ছে।

নীচে অনেকগুলো আইসক্রিমের ফটো ও রয়েছে।

এখানে ছোট বড়ো অনেক পাথর দেখা যাচ্ছে।

একটা ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে।

কিছু কাগজের পোস্টার লাগা আছে।

এখানে কয়েকটা ছেলে রং খেলেছে।

দূরে কিছু বাড়ি দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে একটা চেয়ার আছে।

ঐ দূরে গাছে পাতা নাই।

এটা একটা বাস স্টান ।

এটা একটা পেট্রোল পাম্প ।

আগুন নেভানোর গ্যাস দেখা যাচ্ছে।

এতা একতা ওভার ব্রিস ।